আহ আমরা এখানে একটা তাবু দেখতে পাচ্ছি।

আমরা দেখতে পাচ্ছি এটা একটা অটো স্ট্যান্ড । এখানে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে। সামনে অনেকগুলো গাছপালা সামনে কিছু বাড়ি।

যারা জেসাসের সামনে মাথা নিচু করে।

আ-আ-আর পাথর অনে-এ-ক পাথর পড়া লাইন -এর ওপরে।